এখানে সামনে একটি মন্দির দেখতে পাচ্ছি যেটা যার তিনটে এ চাল আছে।

এবং শান্ত আছে যে লাল রঙের কাপড় দিয়ে ঢাকা।

এবং সেখানে হলদে লাল গাঁদা ফুল দিয়ে-এ সাজানো আছে খুব সুন্দর ভাবে সামনে একটি--

কিছু ছবি আছে দেয়ালে পোস্টার সাঁটানো।

সাদা রংয়ের বিল্ডিং দেখতে পাচ্ছি। একটি সাদা রংয়ের চারচাকা গাড়িও দেখতে পাচ্ছি।

হলদে কিছু গোলাপি রঙে ড্রইং আছে একটি দেখতে পাচ্ছি কালো রঙের একটি সাদা রংয়ের--

এটা আলাদা বৈচিত্র এনে দিচ্ছে।

এবং একটি সামনে রাস্তা গেছে সে রাস্তার পাশ দিয়ে --

এবং হাত জোড় করে ধ্যান করছে এবং এই মূর্তিটির চারিদিকে--

খুলে গেছে। সেখানে বেশ কিছু মানুষ পূজা-আর--

স্ট্যান্ড আছে এবং কিছু জন সেখানে খেলাধুলাও করছে।

মেকার্স ইনস্টিটিউট আছে তারপর প্লাটার লাগানো আবার একটি দোকান ঘরের মধ্যে লেখা আছে বঙ্গ স--

একটি সুন্দর সবুজ ঘাসে ঘেরা রাস্তা চলে গেছ--

দেখতাছি যেগুলো দিয়ে এই বিল্ডিং -এর কাজ কর--

আছে এবং অন্যটি প্রায় ভগ্ন অবস্থায় । কিছুটা বেশ কিছুটা ভেঙে গেছে এবং এ মন্দিরের পিছনে একটি গাছও আমরা--

তিনদিক ঘেরা বিশিষ্ট একটি দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছি এবং বি ছাদেতে--

এবং মসজিদটির উপরে তিনটি আ মাইক ।

রাস্তার একদিকে দেখতে পাচ্ছি একটি চার চাকার গাড়ি। সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং রাস্তা --